মল্টিডাইমেন্সনল বহুমাত্রিক অ্যারে হল একটি অ্যারে যেখানে আপনি অন্যান্য অ্যারে সঞ্চয় করতে পারেন
এটি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারের অনুরূপ
যদিও এই অ্যারের জন্য এসসিয়েটস সহযোগী নিজেরাই অ্যারে হয়
ভাল বোঝার জন্য প্রোগ্রাম শুরু করা যাক
আমি একটি প্রোগ্রাম বানাবো যা আপনাকে ইংরেজী বর্ণমালায় একটি অক্ষরের অবস্থান দেখাবে
উদাহরণস্বরূপ যদি আমি মান 1 দেই অবস্থান 1 এ এটির A ইকো করা উচিত
যদি আমি মান দুই দেই অবস্থান 2 এ এটি B বলবে
এবং তিনের জন্য অবস্থান 3 এ এটি C বলবে এবং একইভাবে
প্রথমে আমি আমার নিজের অ্যারে নির্মাণ করবো
এবং শুধু সহজে দেখার জন্য আমি এটিকে নীচে আনবো
নিজের থেকে কাজের জন্য আপনাকে স্বাগত জানাই
এবং ভিতরে
আমি আমার নিজের অ্যারে বানাবোযাকে আমি বলবো এবিসি
ওটি অ্যারে হবে
এখানে মান রাখার পরিবর্তে যা আমরা আগে করেছি আমাদের কাছে ভিতরে একটি অ্যারে আছে
এবং এর ভিতরে মান হবে যেমন বড় অক্ষরে আ বি C এবং ডি
এবং এই মানগুলি কমা দ্বারা পৃথক করা হয়েছে
এবং তারপর আমরা 123 লিখব এবং ওটি একটি অ্যারের সমান
এখন আমরা শুধু 1234 নিতে যাচ্ছি এবং শুধু এটিই
এখানে নীচে আমি আপনাকে দেখাবো যে কিভাবে অ্যারের ভিতরে নির্দিষ্ট তথ্য সামনে আনবেন
আমরা আমাদের মুখ্য অ্যারে আনবো
এবং আমরা এই অ্যারেকেও আনবো
এবং তারপর অ্যারের ভিতরে আপনি যে অবস্থান চান
তাই এটি হল অ্যারের ভিতরে একটি অ্যারে
তাই আমি শুধু ইকো লিখব এবং তারপর আলফা যা আমাদের মুখ্য অ্যারে
এবং তারপর বর্গাকার বন্ধনীর মধ্যে এবিসি
এবং তারপর বর্গাকার বন্ধনীর ভিতরে উপাদানের অবস্থান যদি আপনি উদ্ধার করতে চান
এখন উদাহরণস্বরূপ সামনে আসছে আ
চলুন ওটি রান করি এবং আমরা A পাবো
একে 123 তে পরিবর্তন করি আশাপুর্বক আমাদের 1 দেবে
যা আপনি এখানে দেখতে পারেন
সুতরাং আমরা আমাদের মুখ্য অ্যারের ভিতরে দুটি মৌলিক অ্যারে তৈরি করেছি এবং আমরা এটিকে আনাও শিখেছি
এখন আমি নম্বরের সাথে সম্পর্কিত অক্ষরের অবস্থান খুজতে নতুন প্রোগ্রাম তৈরী করতে যাচ্ছি
আমি এখানে লিখতে যাচ্ছি পোসশন 0 কারণ 0 থেকে আরম্ভ
এখন আমি ইকো করবো লেটার সামথিং ইস ইন পজিশন সামথিং
এটি অতি সহজ
আমরা এখানে একটি স্থান প্রবিষ্ট করি ধরুন 3
যেহেতু C বর্ণমালায় তৃতীয় স্থানে আছে আমরা C পাবো
তাই আমাদের অক্ষর ইকো করার জন্যযদি আমি প্রথম ফাঁকা স্থানকে আলফা দিয়ে প্রতিস্থাপন করতে যাচ্ছি
এবিসি পোস পোস আমাদের স্থান প্রতিনিধিত্ব করে
তাই তখন স্থান হবে আলফা 123 এবং তারপর স্থান পোস
এই মুহুর্তে স্থান 0 এর সমান
আমরা লিখি ইকো সামথিং
তাই এটি শূন্য স্থান
শূন্য স্থান অভ্যন্তরীণ অ্যারে ABC এর ভিতরে আছে
তাই বাস্তবে আমরা বলছি যে A শূন্য স্থানে আছে
যা হল এই অ্যারে
123 এবং ওটি শূন্য স্থান
তাই বাস্তবে আমরা বলছি যে অক্ষর A স্থান এক এ আছে
এটি রান করি
ঠিক আছে A স্থান এক এ আছে
একে 1 এ পরিবর্তন করি
রিফ্রেশ করুন লেটার B আইএস আইএন পজিশন 2
এখম আমি এই আবেদনকে সম্পূর্ণরূপে কার্যকরী এবং সঞ্চালন সহজ করার জন্য কি করবো যে 1 এর জন্য শূন্য লেখার প্রয়োজনীয়তা সরিয়ে দেবো
তাই আমি শেষে 1 রাখবো এবং ভাল স্পষ্টতার জন্য 1 কে বন্ধনীর মধ্যে রাখবো
তাই স্থান 1 1 বাস্তবে শূন্য
তাই 1 লেখায় একই উত্তর দেবে যা 0 লেখায়
2 লেখায় একই উত্তর দেবে যা 1 লেখায় পাইসুতরাং লেটার B আইএস আইএন পজিশন 2
যদি আমি 1 রাখি তাহলে আমরা পাই A আইএস আইএন পজিশন 1
তাই আমি যদি এখানে শূন্য রাখি এখানে 1 কোনো স্থান নেই তাই আমরা পাই লেটার আইএন পজিশন
সুতরাং আমাদের কাছে অক্ষর বা স্থান নেই
তাই আমি একে ব্যবহারের জন্য আরো একটু বেশি বন্ধুত্বপূর্ণ করেছি
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ